আচ্ছা! তা তুই আগে কখনো আসিস নি, এবারেই প্রথম। আচ্ছা! এই little magazine মেলাটার নাম বললি না?

মানে ওখানে যেরকম বই হম মানে আহ যেরকম বই মেলা সেরকমই?

না তুই বোঝাতে পারছিস, আমি বুঝতে পেরেছি। মানে আমি exactly বইমেলাতেই গেছি, little magazine এ যাই নি কখনো। তাই জন্যেই তোকে request করলাম like as like a little bit curious ।

আরে বাহ! হুম

তুই তাইলে কখন আসবি মানে দু তারিখে? তোকে like publicly পাঠ করে শোনাতে হবে? হম invited guest ।

আচ্ছা! স্ব-রচিত। হ্যাঁ সন্ধিবিচ্ছেদ।

Second রবীন্দ্রনাথ কি বলা হয় তাকে?

আচ্ছা একটা কথা বল যে, রবীন্দ্রনাথের আহ সাহিত্য বা রচনা নিয়েও কি like চর্চা করেন মানে নিজের ভাবে লেখেন কি? মানে একজনকে আমি জানি, তোর ওখানেই আসে পাশে থাকে, ঠিক আছে? আমি ছোটবেলায় নাটক বা something একটা করেছিলাম তারই under এ।

ওহ আচ্ছা তাহলে অন্য কেউ। হুম হুম আচ্ছা আচ্ছা তাহলে অন্য মানুষ। আমি যার কথা বলছি exactly তোর আহ মানে সে সম্মানিত, second রবীন্দ্রনাথ বা something মানে খুব ছোটবেলায় আমি তার under এ একটা like theather type এর হয় না? তোর ওখানে একটা মানে আমি যেখানে ভাড়া থাকতাম, সেখানকার দিদি তোর একটা dance school চালাতো ঠিক আছে? মানে এখন বিয়ে হয়ে গেছে, এখনতো আমরা বাড়ি কিনেছি। এবার সেই দিদি মানে আমাদেরকে মানে একটা group কে নিয়ে গিয়েছিলো। মানে আহ নাটক ও একপাশ থেকে চলছে আবার আমাদের dance টাও মধ্যিখানে include করা হয়েছিল। That's why আমি জানি, মানে আমি তখন বোধহয় class five, six এ পড়ি, খুবই ছোট। হ্যাঁ আমি করতাম, আমিতো dance performance অনেক জায়গায় করেছি। লিলুয়াতে করেছি, দুর্গাপুরে করেছি, অনেক জায়গায় করেছি। রবীন্দ্র ভবনে অনেক dance করেছি। আমার exacly classical plus western সব কিছুই ছিলো। উম না exactly বাবা খুব অপছন্দ করতো। মানে মাধ্যমিকের পর জিনিসটা আর continuation, continue করতে পারিনি আমি। ইচ্ছা ছিল western টা চালানোর হয়নি। মানে অনেক crise বুঝলি তা দেখতে।

উম like আমি চাইছি যাতে established হয়ে যাই, ঠিক আছে? তারপরে আবার আমি like শুরু করতে পারবো, নাহলে এখন right now আমার মনে হচ্ছেনা কোনো like আবার শুরু করার scope আছে। যেহেতু আমাদের এতো চাপ, বুঝতেই তো পারছিস।

তারপর নতুন কিছু লিখলি? Like আহ তোর কবিতা বা গান? উনার কথা যে মানে যেভাবে কথা বলেন, আমার সেটাও খুব ভাল লাগে। মানে বোঝা যায় exactly হম

আবার আলাদা করেও winter vacation লাগবে তোর?

আমি করবো বলছিস? সমর্থণ করবে না বাছা সবাই। উম picnic এর ইচ্ছা আছে। এই তুই হ্যাঁ একটা ভালো কথা আমাদের যে university থেকে বোধহয় একটা picnic like forward করেছে দেখবি পিকনিক হয়তো করবে। তোর তিথি for~ forward করেছে দেখলাম group এ। তুই কি ওটাতে যাবি? যাবি ওটাতে?

আমাদের একটা get together আছে sixteenth of Jan তোর school এর সব বন্ধুরা মানে ten পর্যন্ত যে school এ পড়েছি এই পর্যন্ত আহ সেই বন্ধুরা ছোট চাকরি পেয়ে গেছে।

না আমাদের মধ্যিখানে হয়নি এটাই হচ্ছে interesting factor মানে আমরা কেউ connection রাখিনি। Like এটা হচ্ছে তোর অনেক বছর পর একটা reunion মানে after class ten আমি দেখতে পাবো exactly । আমি জানিনা ওরা হয়তো দু তিনজন হয়তো connection রেখেছিলো but এটা না সবাই খুঁজে খুঁজে phone number খুঁজে খুঁজে সবাইকে group create করেছে। Then আহ ঠিক হয়েছে sixteenth day তোর picnic টা হবে। এবার দেখি, যাওয়ার তো ইচ্ছে আছে। না এটা school থেকে না, এটা বন্ধুরা করছে, বন্ধুরা করছে।

তুই এতো কিছুই যে, মাথায় চাপিয়ে রেখেছিস তার জন্য তুই ভুলে যাচ্ছিস। এটাই হয়তো problem । না না এটা short time memory loss নয়। এটা evenly তুই মানে একটা দ্যাখ মানে এক একজন হয়তো একটা field নিয়ে হয়তো ভেবে যাচ্ছে, ঠিক আছে? বা একটা subject নিয়ে specify specific subject নিয়ে ভেবে যাচ্ছে সে জিনিসটা তাড়াতাড়ি মনে করতে পারবে। যেহেতু তার revised জিনিসটা হচ্ছে বা সেই নিয়ে আলোচনাটা হচ্ছে but আহ আমাদের ব্যাপারটা exactly আমরা এতো কিছু ভাবি মনে কর film তারপর এতকিছু জিনিসটা মানে like আহ ছড়িয়ে গেছে, ঠিক আছে? আমাদের একটু মানে recall করতে একটু time লাগে এটা বলতে পারিস। আর তোর তো একটু বেশি হওয়ার কথা। তুই যেহেতু কবিতা, গান এতকিছু জিনিস নিয়ে আছিস আহ এটা হয়ে যায়।

সেটাই বলছি, হয়তো একটুখানি পরেই তোর মনে পরে যাবে জিনিসটা। Subconscious level আছে consciously চলে আসবে আসতে হ্যাঁ।

তুই যে না না আছে আছে but কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছিনা।

বেশ ভালো। School life টা exactly সবার কাছে memorable ।

Facebook, facebook এ আছে?

আমার মনে হয় এটা না সব teacher রাই বলে, প্রত্যেকটা batch কেই বলে। মানে আমাদের collage এর HOD বলেছিলেন। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা ইতিহাসের গল্প যত পুরোনো দিনের কথাই হোক গল্পের মতো কবে বলবে সবাই ভালো লাগে কিন্তু মুশকিল হোলো অনেক ইতিহাসের বলতে গল্প গুলি ভালো জানে না খালি রাজা ও উদ্ভিদ এর নাম দাম যুদ্ধ কাল তারিক কাল ইতিহাসের পড়তে গিয়ে গল্পের মতো সেই মজা টা পায় না গুলিয়ে যায় নাম গুলি মনে থাকে না কাল তারিক

সে ইতিহাস বলতে সে গুলি আজ থেকে অনেক বছর আগে ঘটেছিলো আবার সেই ঘটনা গুলি কে এই বা সেই বছরে ঘটে নি তা হলে কি ভাবে জানা যাবে কোন ঘটনা কাকে ঘটেছিলো তা আগে আহ তা আগে করে কবে সাজতে সেই ইতিহাস কে তার জন্য উম জানতেই হবে ঘটনার সমকাল ইতিহাসের সময় না পেয়ে গেলে তাই তার তাই মাধমে এ সব নানা রকম মেনে নিচ্ছেন সেখানে সেকেন্ড মিনিট ঘন্টার হিসাব সে কাজ নয় সাল তারিক গুলো যত জটিল হোক আসলে এই মুহূর্তে আমরা উহ ভাবে গোলমাল করে ফেলি তাই তো

একটি খোলে দেখতে কত ভালো করে আমরা খোলা টা দেখতে আরও বছর জুড়ে নাম ধাম গুলি দুশ্চিন্তায় খুব যাবে ঘোলা করে যদি নানা নামের অঙ্গে বা সেকেন্ড এর এই মতে অসুবিধা বলে কারণ যদি নাম উদ্ভিদ রাখে যে সব নাম দবনি এ রাখা কঠিন এই উদ্ভিদ এর নাম অনেক কাল আগে মানুষ দের তারাও হয় তো বড়ো বড়ো নাম উপকার নেয় গোলমাল করাতেই এই দিনেই ওই সময় বড়ো সময়

পুরোনো দিনের সে সব জিনিস আর এ সে গুলি আস্তে কথা কয় যে আর পুরোনো বাড়ি মন্দির মসজিদ নদী টাকা পয়সা আর ছবি বই পত্র থেকে একটা সময়ে মানুষ বিশেষ জানা জানি করি সেই সে গুলি কে ইতিহাসের উপাদান প্রকিতির কবে কবে আর মানুষের করে সে সব উপাদান এ অনেক কিছু আজ আর নেই তাই কানারা তে ইতিহাস জানার উপায় নেই ভান চোরা ভাঙ্গা চোরা বিচিদও যাওয়া পা পালনের টুকরো খোলা খুঁজে এই ইতিহাস কে তাৎপর্য গুলো সাজিয়ে একটু ছবি উ উপাদানের টুকরো পাওয়া যায় না ও আ থেকে টুকরো উপাদানের এই হিতাইদের ফাক ভরাট এই ইতিহাস কে কাবায়ণ হতে হয় যাতে টুকরো ঠিক সময়ে খাপ খায় না তাই জায়গা আলাদা আলাদা করে বদলে থাকার মানুষ এটা ইতিহাস এর মানে রাখতে হবে আজকাল তোমরা বিদেশি বলতে মানুষ অন্য দেশের বলে তা কালনী মুশকিল যাতে বিদেশি গ্রাম শহর ও বাইরে আসা যে কোনো লোকে বোঝাতে তাই শহর কেনো আলোচনায় কেউ গ্রামে তো ওই গ্রামবাসী উপদেশি বা অন্য জনের বা বাড়িতে এই মোগল যুগের কোনো লেখা এই উপদেশই এই সময় টা কেই বাইরে আসা লোক বোঝাতে সেটা দেওয়া হয় আরো বলতে অনেক তাদের বাড়ি থেকে বঝে বোঝে যেমন কেউ হয় তো বলেন যাদের বর্তমান এখানেই দেশ আসলে একই রাজ্যের মধ্যে আলাদা অঞ্চল কে বোঝাতে কারণ বর্ধমান জায়গা টি ভারত ভারত বা মতো এই দেশ নয় সেটা পশ্চিমবঙ্গে রাজ্যে একটি জেলা মাত্র তাহলে দেখা কাল

সে এই বই এর প্রায় হাজার হাজার বছরের ভারতের ইতিহাসের জানবে মোটা মুটি চুপচাপ দেশ আটক থেকে পেরিয়ে আসবে

রাখা ঘটেনি এখন ধারাবাইকে কথাটা বলা হয়েছে ইতিহাসের বই পড়তে সবার ভালো লাগে না গোয়ান দের গল্প পড়তে নিশ্চই ভালো লাগে আসলে ইতিহাসের একজন গোয়েন্দা হম গল্পের গোয়েন্দা টুকরো এক সূত্র clue clue খোঁজ বের করতে তারপর ঢুকতে দেয় সেগুলির সূত্র ঠিক ভুল করার উদেশ্যে ঘটনার যাকে ঘটনার সূত্র

যারা ঘটনা বা সময় কে আমাদের জন্য তুলনা ধরে সে আমাদের সূত্রে টুকরো পাওয়া যায় না ফাক ফাক করে দেখে গোটা বছর এই বই এর প্রায় পড়ার সময় তোমরা এ একজন ইতিহাসের বা গোয়েন্দা বা ওঠো খুঁটিয়ে দেখো সূত্র গুলি অনেক জাইগার ফাক আছে চেষ্টা করে যুক্তি দিয়ে সে গুলিকে ভরাট করে খুঁজে দেখো নতুন কোনো সূত্রে বা কোনো তাহলে সেখানে ইতিহাস পড়ে বা পড়তে গিয়ে তোমরা এক একজন ইতিহাসের গোয়েন্দা উঠেছে তখন ইতিহাসের পড়তে ভালো লাগবে আমার ভারতের অধিবাসী ভারতের যে অংশে আমরা থাকি তার নাম পশ্চিমবঙ্গ এই নামটি বেশ দিনের পুরোনো নয় এই অধ্যায় আমরা পড়বো এই জায়গাটি অনেক তার আগে কি নামে পরিচিত ছিলো এই ভুব এই ভুগোলেই সমমনি কি ছিলো এই এই বিভাগ গুলি কি ছিলো কারা এখানে শাসন করতেন এখানকার মানুষের জীবন যাত্রী কেমন ইত্যাদি এর জন্য আমরা ফিরে যাবো অনেক কাল আগের কথা সেখানে সময় অঞ্চলকে মানুষের জীবন যাপন আজকের তুলনায় অনেক আলাদা ছিলো প্রথমে প্রাচীন বাংলার বাংলা প্রধান প্রধান ভৌ ভৌগোলিক বিজ্ঞান গুলির জানতো এখন মানে রাখতে এখন মনে রাখতে যে এ সব গুলি এক দূরের হাজার বছরের বেশি আগে কথা ভৌগোলিক দিরাপ গুলি সীমানা সময় এক থাকেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বিভিন্ন একটা নামে সময়ে আলাদা আলাদা ভৌগলিক বিজ্ঞানে অভি অভিজ্ঞত ছিলো বঙ্গ মাটির নাম প্রথমে উল্যেখ পাওয়া যায় হাক যদি এই সে প্রাচীন বাংলার নিজে বলতে অঞ্চল টি কে বানানো হয়তো তা প্রাচীন রার বা রার অঞ্চলে দুটি ভাগ ছিলো উত্তর রার দক্ষিণ রার জো উম প্রাচীন ইতিহাসের সুরের উত্তর রার ছিলো মরুভূমি এই দক্ষিণ দক্ষিণ রার তৃণভূমি একলা উত্তর দক্ষিণ এ রার এর সীমানা ছিল আরো সিঁদ নদ সেই মুর্শিদাবাদের জেলা পশ্চিম ভাগ বীরভূম জেলা সাকাল ওর গোবলাই এক্স বর্ধমান ছিলো শয়তান এ তাল এ ভাগ ছিলো আর রার অঞ্চলে দক্ষিণে রার বলতে আজকে হাওড়া হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশে আওয়াজ এবং দামোদরের নদের বিরাট এক বোঝানো হয় দক্ষিণ রার বঙ্গোপসাগর নিকটি একটি মহা মহাভারতে গল্পে এক কালিদাসের কাব্য আর সেই ভাগীরতি এবং উম কাব্যগ্রন্থি নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট একটা আর আগবত ছিলো প্রাচীন এবং মধ্যে যুগের মধ্যে যুগের বাংলা গড়ে ছিলো গুর গুরুত্বপূর্ণ অঞ্চল গড়ে বলতে একটি জনগঠিত বোঝানো হয় রামনবমী বিষ্ণু প্রত্যেক রচনা অনুসারে মুর্শিদাবাদের বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিমে হার তৈরী হয়েছে সকল ঘরে ক্রিস্টানদের সকল প্রশ্ন রাজা সমকালে আমাদের গড়ে সীমানার বারে গিয়েছিলো সমকালে রাজধানী ছিলো কর্ণবছর সে ভারতীয় পশ্চিমের পারে আজকের গুরুত্ব গুরুত্বপূর্ণ এই অধিকরণ নকল এই গড়ে অগবত ছিল ক্রিস্টাব্দে এখন অন্দর গড়ে খুলেছিলো কাল প্রতি সম্রাট ছিলো মেঘের নদীর পূর্ব দিকে একটা বর্ধমান প্রাচীন সম্রাট মেঘা সমতাকে বলে বাকি অঞ্চল থেকে আলাদা আলাদা ওই কারণ সমস্ত প্রাচীন ইতিহাসের বাংলার সমনগত এক একাকার বলে ধরা হয় সম্রাটের পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামে উপকূল অঞ্চলের প্রাচীন যুগের হারিকেল বা পরিচিত ছিলো সম্পদ কালে ছিলেন একটি গুপ্ত সম্রাট ছয়শ ছয় সাত খৃস্টাব্দে কিছু কাল আগে তিনি গড়ে শাসন হয় সমকালের সমভার বছর আগে গড়ে ঢলে রাজনৈতিক বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল হেনকালে আমরা গড়ে গড়েছিল তিনশো সাইতিরিশ সে নিতুর আগে পর্যন্ত গড়ে স্বাধীন ও শাসন ছিলো এ রাজধানী ছিলো কর্ণ শ্যামল পর্ণবে উত্তরে ভারতের বিভিন্ন অঞ্চলে শান্তি মারলুকেই

সনকের সে নাম ভৌগোলিক অন্য দিকে সনকের শাসন কয়েক বছর পরে সুরনির মত্যুর পাঁচ বছর কিনা সে সিংহ মরে পরে ছিলো বাংলার বাংলার যায় সহ স্বয়ং এর প্রতি সব লেখকের পুরোপুরি বিদ্রোহ ছিল না সুতরাং

স্থান এব এ ব্যাবস্থা রাজ্য কর্মচারী সমকে আসলে খোলে সমুদ্র বাতিল ছিলো দু হাতে দেখো কিন্তু আর মনে পড়েগিয়েছিলো নকল সোনা সমুদ্র দেখে এসে রুপোর মুদ্রা ছিল না ব্যাস ব্যাস ক্ষেত্রে এই যুগে কোনোদিন মুদ্রা ছিল না তো আজকে চিহিদা

করেছিল সমাজের বা স্থানীয় পূর্ব দাসের গুরুত্ব বাড়তে থাকে যদিও গুরুত্ব ক্ষমতা আগের যুগের থাকে কমে এসেছিলো স্থানীয় এই যুগের ষষ্ট শ্রণী দের থেকে ক্ষমতায় উঠিছিলো এই বঙ্গে এই সমকারে ছিলো বরন ধর্ম অঙ্গ বিস্বকর্ম শিব পূজা ছিলো ক্রিস্টাব্দে এই শতকের অনুষঙ্গ টুরে ছিলো বাংলার রাজ্য দিয়ে স্থানীয় পরিবর্তন পরিকালে জ্যামকে কোনো স্থানীয় রাজ্ বাসনে তৈরী করা এ পড়া ফলে নি তার মৃত্যুর পরে গোড়া ক্ষমতা নষ্ট হয় তারপরে নানা দৃশ্য দেখায় ছিল না সে সমকের মৃত্যুর দশকের হয়নি মোরা গান বাংলার নানা অংকে প্রথমে কান্য রূপের রাজা এবং নাগর সম্রাটের জোগানে এবং কিরোতের কাজ করার অধিকার সম্রাট এই নৌকো এই ইতিহাসের সম্রাট হয় বলতে এই আজকের বা স্থানীয় রাজার অভিভাবক বোঝাতে হয় পুকুরের বড়ো মাছ যেমন ছোট মাছ কে খেয়ে ফেলে আজকের সময়টাতে পূর্ণি লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে চামকের মধ্যে আর ওই ক্রিস্টাব্দে শতকের মধ্যে আর অষ্টম

শাসন করতো বাংলার কোনো কেন্দ্রীয় সাত ছিলো না বছরে পর বছর ওই অবস্থা চলার পরে বাংলার প্রকৃতি লোকে মিলে ক্রিস্টাব্দে অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজা নির্বাচন গনে অনুমানে সাতশো পঞ্চাশ ক্রিস্টাব্দে ওই সময় থেকে বাংলাদেশের কাল রাজত্ব শুরু হয় বাকিদের উপস্থিত মেনে হয়েছিল বড় বড় জমির মালিক বা নেত্রীদের অনেক ক্ষেত্রে সময় শুধুমাত্র এই মন্ডলে ইত্যাদি উপযোগী দেওয়া হত তার বদলে এই রাজারা এই খাজনা এই দিয়ে এমনকি প্রয়োজনে রাজা কে ডাকে সেইজন্য নিয়ে যুদ্ধ হাজির হতো কখনো আবার এদের মধ্যে কেউ রাজা দুর্বলতা সৌজন্য খালি নিজেদের অঞ্চল শাসন করত করেছিল সেই খাতিরে সেই ছিলো অষ্টম প্রবিতের মাঝামাঝি সময়টা কে নেতা নেতা চালু হতো তা ক্ষমতা থেকে তাড়িয়ে নিজেদের স্বাধীন রাজা হয়ে বসেন অনেক অনেক সময় প্রাথমিক ক্ষেত্রে অধিকারী মানুষ পরিযোগীতি প্রাচুয্য নতুন রাজার ওপলিত হয় এই রাজা সেই কথা জানে আমরা জানবো প্রথমে উত্তর ভারত দিয়ে শুরু করা যাক বাংলা হিসাবে এই ঝাড়খণ্ডের বিস্তারিত অঞ্চল কাল রাজা রাজত্ব করেন এই কথাটা আগে জেনেছি দ্বিতীয় কতৃক ঘুরে যদি হার এ রাজস্থান ও দিক তে অনেদকালে সনদ থাকেন এদের মধ্যে রাতভর আটশো ছত্তিরিশ বা পঁচাশি খ্রিস্টাব্দে খুব ক্ষমতা ছিলেন আর অনেকের দল সে রাজ্যের রাজধানী শাসন করতে পরবর্তীকালে বহু উম মুখে পরিবাহ দুর্বল হয়ে পড়ে তার মন যে এই কোনো নৌদ্বিজ্জ পথে আবস্থলে দিতে থাকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে কোনো নিম নিয়ন্ত্রণে করবে যে গঙ্গায় প্রতীক চায় দখলে সে আমাদের করতে পাওয়া গিয়েছিল এ অঞ্চলকে নদী ভিত্তিক বা এবং খাজনার যজ্ঞ আর্থিক বা লোভে ছিলো সেই দেশে এই নিয়ে কাল এবং সম্রাটের ইতিমধ্যে টানা লড়াই ছিলো এই শক্তি চট্টগ্রামে বলা হয় দুবছর চলার তেমনি শক্তি নেই সেই হয়ে যাবে এই সময়ে তার রাজ্যে ক্ষমতা কমে বাংলাদেশের রাজত্ব শুরু হয়েছিল দক্ষিণে ভারতের চলা শক্তি এই সময় কে দক্ষিণে ভারতে বেশ কিছুটা অঞ্চলকে শক্তি বিকাশ হয়েছিল ওই বিশেষ চলার শক্তি গুলো হয়েছিল কত এবং তার সাল গুলি কে আটশো ছিচল্লিস খিষ্টাব্দে চার রাজ্যের প্রতিষ্টান করেন গুনজোদা এই নতুন নাগরিক তৈরি হয়ে যায় বা চালাবেন যতক্ষণ আমরা ভারতের রাজনৈতিক ইতিহাসের কিছু পড়া পড়লাম এই সময়ে ভারতের সঙ্গে এই কালীন ভারতের যুগের ঘটনা ঘটেছিলো ভারতের রাজনৈতিক সমাজ ক্রেটিভ এই এই উপরে যোযাযোজী গর্বিত প্রভাব ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ আর আরবসাগর পেরিয়ে এশিয়া মহাদেশ পশ্চিম

পাশের ঝোক উপসাগর এখানে বৃষ্টিপাত সময় হয় মক্কা এর মিহিদানা এখানে দিয়ে গুরুত্বপূর্ণ শহর এখানকার যাতে মানুষের

আরব বলে পরিচিত দ্বিতীয় খ্রিষ্টাব্দে ষষ্ট শতকের শুরু কিছু কিছু আরব উপযোগী ব্যাবহারে প্রধান জীবিকা ছিলেন মক্কা এই দুটি রাজ্য এ অবস্থার হাওয়ার নদী দরাদরি তে উপদ্রকি সেই লেগেই থাকতো ক্রিস্টাব্দের সমস্ত ওদিকের এই নতুন ওই ধরনের জন্যে তাহলে এর নাম ই ~ইসলাম এই শতকের হাজার মহা কেন্দ্রে এই ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করেন তিনি নিজেকে ছিলেন একজন ব্যাবসায়ী হর্মযোতির সাল সাতশো ষষ্ট খ্রিস্টাব্দে সে জন্ম গ্রহণ করেন এ ছশো দশ খ্রিস্টাব্দে তার ঘোষণা করেন এ হল্লাক বা তাকে মুদ্রায় করেন সেই জন্য ইসলামী বা আ ~আল্লাহ কে বলে আল্লাহ হো বাণী সাধারণ মানুষ মানে সেই জানতে পারলেন ইসলাম ধর্মের আগমনী ইসলামের নাম এ পরিচিত বিভিন্ন

ছ সো বাইশ খ্রিস্টাব্দে এবং তার আগমনী মণিদা এসে মক্কা নিয়ে চালু করেন তাকে ভাষায় বলা হয় এই সময় হুকাবের কবে হা~হাজিরা নেমে সে গণ না শুরু করা হয় সাতশো বারো খ্রিস্টাব্দে নাগরে আগরি মুসলিমান সে মহা বিকান সিধু প্রসাদের অভিযান করা নেতৃত্ব ব্যাসার্ধ এবং এখানে সমস্ত ও থেকে ভারতে এসেছিলো অর্থাৎ ভারতের সঙ্গে ইসলামের পরিচিত রাজ্য বাহিনী অর্থাৎ শুরু হয়েছিল আরব শক্তির সিঁধুর উপদেশ এই উত্তর পশ্চিমে ভারতের কিছু অঞ্চলে দখল করেছিল বিমান মৃত্যুর পর সে ধীরে ধীরে ওই অঞ্চলে থেকে জেঁকে থাকে আরব বা নামও নামও শেষের দিকে ভারতে অভিযান বন্ধ করে দেয় আরবের এ অনেক মুসলিম মুসলিম শক্তি ভারতের ভারত আক্রমণ করতে উল্লেখযোগ্য এ হয় এই দশার গর্জনে সু~ সুলতান এই শাসক সহবিদ বিনা বিন সান এই দুটি শাসক জাতীয় মহাবিশ্বে প্রভাব উল্লেখ যোগ্য সামগ্রী হয় এক হাজার খ্রিস্টাব্দ থাকে একহাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় সাধারণ উচ্ছ ভারতের বিতরণ করে সুতরাং

সুন্দর করে সৌজন্য হয়েছিল মৌদ্রে সে বাকি যা জল দাড়িয়া নদী দাঁড় নিয়ন্ত্রণ করে সা ছাত্র দের অভিভাবক সা গুরু বর্ষা দের শাসক হয়ে চলেছিলেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় কারণে উত্তর দিয়ে রাজা তৃতীয় পরিবাহ টালবাহনা করেন হারিয়ে দেন বারোসো ছয় ক্রিস্টাব্দে মহা যুদ্ধে ঘড়ি বা যান ঘড়ি ও অন্য কোনো সংগিক তবু